ইলেকট্রিক পোল খুঁটি আছে সামনে মাঠ।

অনেক বড় গ্রাউন্ড রয়েছে।

রাত্রের বেলা লাইটও দেখতে পারছি।

লাল রঙের বটল দেখা যাচ্ছে।

ওপরে আকাশ সবাই জলে খেলছে।

নীচে টাইলস দেওয়া আর ওয়ালের কালার সাদা রয়েছে।

একটি ব্যানারও ঝুলানোএকটি ব্যানারও ঝুলানো।

বিভিন্ন রকমের খাওয়ার জিনিস রয়েছে।

ওপরে একটা ব্লু বোর্ড ।

সবার ড্রেস -এর কালার সেম সাদা চুড়িদার লাল ওড়না।